এবং একধারে সবুজ গাছে ভরা। কিছু বাঁশও আছে এবং কিছু লোহার জিনিসও রয়েছে।

এবং সেই রাস্তা দিয়ে যাতায়াতের ব্যবস্থা আছে। পাহাড়টি রং সবুজ খয়েরি সাদা ও আরো বিভিন্ন রঙের।